এখটা দোকান বেগুনি কালারের শাটার দিয়া বন্দ রাখা।

তার সাইডে ননস্টিকের প্রেসার কুকার আসে একটা লাল একটা উ কালো কালারের একটা জার্মানি কালারের আর উপরে স্টিলের করাই।

ওদের মধ্যে একটা নৌকা আসে।

বাঁশের ফোলে অনেকগুলা মানুষ বাইক লইয়াও আসে।

একজন মহিলা লাল স্যুট পড়ে আছে লাল চেয়ার ।

এইখানে একটা স্টেজ আসে স্টেইজ -এর উপরে একটা চেয়ার আসে।

এইখানে একটা রুমের মদ্যে বাইক আসে তিনটা।

একটা ঘরের ঠিক সামনে গাস আসে ।

এই উম গরের বিতরে একজন মানুষ বসে আসে সামনে আরেকজন মানুষ আসে।

আর প্ল্যা নৌকার উপরেও ছোট ছোট ফ্ল্যাগ আসে।

আর ঠিক চেয়ারের পিসনে সুট্ট একটা লাল কালারের ডাসবিন আসে।